গ্রামের দৃশ্য যে শুকনো গাছপালা বাড়িঘর রয়েছে। সামনে একটা সাইকেল রয়েছে দূরে কিছু প্রানি দেখা যাচ্ছে তারা ঘাস বিচরণ করছে |

একটা বিদ্যালয়ের ছবি দেখতে পাচ্ছি তার সামনে একটা ল্যাম্প পোস্ট ফাঁকা মাঠ একটা ছেলেকে দেখতে পাচ্ছি। যে খেলা করছে আর সেই গাছ গাছ আর বাড়িগুলোর ছাদগুলো টিন দেওয়া।

নীল তারের ল্যাম্পপোস্ট দেখা যাচ্ছে গ্রীন আহ দরজাটা লোহা আর স্কুল বাস গুলোতে এস.বি.সি.এম.এস লেখা রয়েছে।

এদিন আশেপাশে ছোট ছোট ঘাস আর দূরে কিছু লোকজন দেখা যাচ্ছে। তাছাড়া বড়ো ছোট ছোট আরো গাছপালা জন্মেছে ।